হা পড়তে তো হবে, অনেকই অসুবিধা. আর তুমি কিসে যাও college এ? আমি college এ car থিকে যাই. আচ্ছা, petrol এর তো দাম কত বেড়ে যাচ্ছে. হম , ঠিক বলেছ.

হম , তাছাড়া ওখান তো যায়না না.

হম এটাও তো যায় না.

campus থেকেও চার পাঁচ kilometer আছে. তো কে Hindi চলে চার পাঁচ kilometer Hindi? হা দূর পরে না main road এর থেকে college এর campus ভেতরে? হম , আর তোমাকে কোন খেলা পছন্দ?

badminton পছন্দ আর football পছন্দ.

আচ্ছা, তোমরা practice করো?

উম আর badminton, football আর তোমার Hindi রা কে ছিল যেরকম শুভম টুভম কি ওরা কেউ আছে কি? না, শুভম খেলেনা Hindi শুভমের একটা friend আছে ও চ্যাস~ অ্যাঁ উম national level Hindi খেলছে. আচ্ছা national level এ খেলছে ও?

একটা আছে উও আ কি পঙ্কজ নাম.

আচ্ছা এই college এরই আচ্ছা, তা তো ভালো national level এ খেলা তো অনেক খুবই ভালো না?

সিধি, আচ্ছা সিধি বালাঘাট.

এখনতো ঘরে এখন ভোপালে আছে, এখন ভোপালে নেই এখন সিধি তে আছে ও আচ্ছা বাড়িতেই আছে তাই না?

আচ্ছা ওদের পরিবারের বেশি কিছু জানো, কি করে ওর বাবা?

ও. আর ইয়ে, আর তুমি TV ঠিবি দেখো?

আচ্ছা TV দেখনা তাহলে পড়াশোনা কর? আর বিকালে একটু ঘুরতে যাও, না?

আজকাল গরমের দিনে বিকালে একটু ভালো লাগে, না?

অঃ অল্প অল্প গরম, অল্প অল্প ঠান্ডা. তারপরে আজকাল শরীরও সবার খারাপ হচ্ছে জ্বর হচ্ছে, বুঝতে পেরেছি. TV আসলে কমও দেখিনি যখন মা আসে তখন আচ্ছা, মাঝে মাঝে না?

হম অ ইয়ে, গরমের সময় তো এখন একটু বড় অসুবিধা, গরমের সময় জলের problem. আর গরম এবার কে জানি কত পরবে বেশি পরে কি কম পরে ? কে জানে, না?

হা, গরম তো পড়বেই আর কিছু শুনাও তোমার পড়াশোনার বিষয়. এখন Hindi subject আসেছে আমাদের এখানে

হা, এক দুটা faculty তো allot Hindi হয় নাই, এমনি subject আছে. আচ্ছা তখন তো faculty তবে আয়~ আসে নাই তো college এখন তো খুলেনি Hindi, এমনিও হতে পারে.

আচ্ছা আগে subject এসে তারপরে faculty দের এখানে আনে আবার মানে এরা এরা মানে পড়াশোনা করার জন্য আসে, না?

আচ্ছা, তো ও থাকে কোথায় এখানে?

ও faculty রা থাকে কোথায়?, ওরা faculty রা থাকে কোথায়? একসাথে mess বানিয়ে থাকে না এদের আলাদা

এখানে কেদে কেদে তো ঘর allot হয়ে যায়, যেটা মানে permanent থাকে না. ওরা মানে rent এর ঘরে অ্যাঁ থেকে নেয় এক দুমাস. আচ্ছা এক দু মাস থেকে তারপরে আবার transfer হয়ে যায়, তাই তো? হা ঘরেন চলে যায়. অঃ হম তোদের permanent job না, এইগুলো? না থাকে না permanent job. আচ্ছা কেদে কেদের থাকেনা. তাই না?

হম আমাদের college campus বড় আছে Hindi ফের লাগানো, লাগা আছে খুব. অ্যাঁ গাছপালা খুব আছে, হ্যাঁ না আর Hindi ও আছে বোধহয় হা, Hindi আছে, সাপ Hindi আছে. আচ্ছা Hindi আছে, সাপ Hindi আছে, Hindi আছে.

হা আ~ আমি Hindi দেখে নিছি. Hindi দেখে নিছ, বাপরে! সাপ কত বড় ছিল?

বাপরে! আর Hindi আর সাপ একসঙ্গে দেখো নাই?

আচ্ছা, বাপরে! চোদ্দ feet, আর Hindi কত রেখেছে? Hindi থাকে Hindi বাইশ Hindi থাকে. আ Hindi বাইশ থাকে, না গাছে থাকে না নিচেই থাকে? গাছে Hindi থাকে এক দুটা তো গাছে থাকে বাকি সব নিচে নিচে চারা বারা খায়.

ওহো তা আমাদের পঙ্কজ ই ওখানে পড়ে বোধ হয়. উম তাতে আর এটু ভেতরে টাক যায়নি আমি.জঙ্গল না ওইটা তো যায়নি.

তে এরা রাস্তায় আসে কি Hindi রা? হা রাস্তায় Hindi কখনো কখনো এসে যায়, যখন গাড়ি ফাঁড়ি আসে তখন ফট করে জো~ জঙ্গলে আচ্ছা গাড়ির আওয়াজ পেলে ওর ভিতরে চলে যায়, না?

হম আর ওদের খাবারটাবার কিছু খায় কি ওরা খাবার ফাবার.

অতটা ওরা খায় হলে কি ওদেরকে Hindi ঠের খায় না, Hindi তারপরে এই ইয়ে ফল টল এখানে যা পাওয়া যায়.

হম তোমরা friend রা কিছু দাও ওদেরকে নিয়ে, যেরকম অ্যাঁ মনে কর popcorn এই type এর? হ্যাঁ আমরা কখন কখন দি দি, তবু ওরা খায় না তখন যখন আমরা দি, যখন চলে যাই তখনই খেয়ে নেয় হবে Hindi. আচ্ছা না ওরা মনে হয় কেউ দিলে মনে হয় খায় না বোধ হয়, ওরা মনে হয় ওই জঙ্গলেরই যে খাবার গুলো থাকে নাকি

ওরা Hindi কুত্তা ফুত্তা খেয়ে নেয় হবে রুটি বুটি হা ওরকম কিছু হবে, দেখবে ওরা না ওই জঙ্গলেরও সবকিছু থাকে ওইগুলো ফল টল ওইগুলো খায়, গাছে উড়ে উড়ে যায়.

হ্যাঁ অনেক অনেক থাকে বলে, তাই না?

হা এইটাই তো কথা, দের খুব ভালো লাগে না ঐ Hindi দের দেখলে? হা ঠিকঠাক লাগে এখন দেখেনিয়েছি খুব বার না Hindi এখন ঠিকঠাক লাগে, Hindi তো খুব হ্যাঁ তো তুমি সাপ দেখেছো যে সাপ কিরকমের য~ চলে যাচ্ছিল, না দাঁড়িয়ে ছিল, না বসেছিল, কিরকম? চলে যাচ্ছিল ও জঙ্গ`লে.

হা, রাস্তার সামনে থেকেই যাচ্ছিল, তো দেখে নিছিলাম আমি. বাপরে! আর তুমি তখন যাচ্ছিলে গাড়ি নিয়ে

পিছন থেকে আমি size দেখছিলাম ওটার, তো দেখছি তো ভালো করে ওটা দেখিত খুব বড় সাপ ছিল. আচ্ছা তখন গাড়ি দাঁড়া করি~ উম দাঁড়িয়ে তারপর দেখে ছিলে?

আচ্ছা তারপর ও চলে গেছে ঐ দিক?

হম তা ভাবতে Hindi আছে, Hindi আছে, তারপর তো মনে হয় tiger Hindi থেকে থাকবে. না না ওইসব থাকে না বা আচ্ছা ও খরগোশ আছে বোধহয়? হা ঘর বার ওখানে আছে ও teacher রা faculty থাকে না যদি permanent job থাকে ওদের

আচ্ছা খরগোশও তো আছে না, খরগোশ? উম সেটা নেই খরগোশ আমি দেখিতো নাই. আর লোক বলে হা থাকে এখানে. খরগোশ তারপরে আর ইয়ে, আচ্ছা ওইগুলোও থাকে বোধ হয় অ্যাঁ কি মানে ইয়ে উম যেগুলো কি বলে ওগুলোকে, শিয়াল? fox?

শিয়াল থাকে না, অঃ তো উম কিন্তু ওই দিকে গরম লাগে না বোধহয় তোমার এই college এ, না?. না ওখানে হলো garden বার্ডেন এ তো গরম লাগে না, Hindi যখন school টিস্কুল থাকে তখন গরম লাগে একটু একটু.

ওখান তো ঠান্ডা ঠান্ডা Hindi যেরকম দেখো বাইরে যেরকম গরম থাকবে. caughing Hindi আমাদের যেখান ক~ ক্লা~ class আছে না ওখানে অত গাছ ফাচ নাই তো অত ঠান্ডা ফান্ডা লাগে না, গরম লাগে খুব. মানে তোমাদের class যেখানে লাগে সেখানেই গাছ নেই না?

আচ্ছা কিন্তু যখন তোমাদের college campus এ তুমি যাও তো যাওয়ার পরে যে একটা জঙ্গল জঙ্গল ইয়ে উম আসে সেখানে ঠান্ডা লাগে, না?

ওইখানে ভালো লাগে, আর বিকাল চারটের পর তো আরো ভালো লাগবে বোধ হয়.

এখন তো ওখানে হাওয়া বাতাস শুরু হয়ে যায়, খুব সুন্দর. হা, তখন রোদ্দুর চলে যায় না.

আমার college অ্যাঁ অ্যাঁ গরমের সময় তো সারে দশ Hindi পাঁচ Hindi

আট Hindi তিন Hindi লা~ লাগে. হা তা ওই যে যে time period থাকে থাদার সময় তো না, যে গরমের time টা তোমার থাকে চারটা অবধি কি পাচটা অবধি সেই time টা আ~ ঐখানে উম ইয়ে খুব ম ভালো আর কি, ঠাডা ঠাডা না? যত গরমই হোক সব কেটে যায়, খুব আরাম লাগবে আ হাওয়া চলে গাছের, ঠাডা ঠান্ডা. হা তখন লাগে ঠাডা টা. হা ঐটাই খুব ভালো লাগে, বুঝতে পেরেছ. এই type এর এখন গরমের সময় college হলে ভাললাগত তুমি কত সুন্দর. হা, লেগে যাবে কেনে ব্যাস হ~ হপ্তা দুই হপ্তা তো আছে.

তারপরে ইয়ে, তারপর পড়াশোনা একটুখানি শুরু করলে তো চাকরি হয়ে গেলে আর কী

ওইটাই তো কথা, ঠিক আছে তুমি এখনি তাহলে কী করবা, এখনি খাবার খাবা তুমি?

এখন দুপুর হয়ে গেছে, দুপুরে সব খাবার টাবার খেয়ে নিয়ে আর কী rest করব হ্যাঁ, ঠিক আছে করে নিও তুমি. খাবার খেয়ে নিও ঠিক আছে?

ধ্যান দিও. ঠিক আছে? আ হা তাহলে আমি রাখি এখনে.

বাড়িতে কোন কোন গাছ থাকা ভালো গাছপালার সুভাসু প্রভাব যেমন পরিবেশে আছে তেমনি আমাদের জীবনেও এরে এর দ্বারা প্রভাবিত আপনিকি জানেন বাড়ির চারপাশে গজিয়ে ওঠা গাছ

আপনার গৃহে বা পরিবারে কী প্রভাব ফেলছে বাড়ির চারদিকে কোনো গাছ থাকলে কী হয়

পরিবারের সকল সকলের স্বাস্থ্য আর্থিক উন্নতি কর্ম পারস্পরিক সম্পর্ক এমনকি ম আধ্যাত্মিক শুভফলের জন্য কোনো গাছ কোথায় লাগালে কী ফল হয়

গাছের সবুজ রং চোখের জন্যে বেশি উপকারী তাই ঘরে গাছ থাকলে তা stress কমায় পরিবেশ ও মন ভালো রাখে ঘরের মধ্যে কী ধরনের গাছ লাগাবেন সুস্থ্য থাকতে বাড়ির ছাদে কীভাবে

কীভাবে তৈরী করবেন ভেষজ বাগান শুভফলদায়ী কী কী গাছ লাগাবেন কোন গাছ বাড়িতে লাগাবেন না

চতুর্বরগ লাভ ঠিক অর্থ হচ্ছে ধর্ম

অ কাম ও মুখ লাভ

এটাই মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা আমরা সকলেই চাই সুখভোগ করতে অর্থ ও সমৃদ্ধবান হতে তারপর চাই শান্তি এটা পাওয়া আ যায় ধর্মকর্মে